এখানে একটি জলের টেংকি দেখতে পাচ্ছি.

পাশে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি ব্যামাগার দেখতে পাচ্ছি।

ব্যায়ামাগারের দেওয়ালগুলি সাদা রঙের।

ব্যায়াম করার বিভিন্ন সরঞ্জাম দেখা যাচ্ছে .

পাইপ -এর সাহায্যে বাগানে জল দেওয়া হচ্ছে।

টবগুলির রঙ লাল সবুজ সাদা কমলা .

এটি একটি ইস্কুল বা কলেজ হতে পারে .

এখানে সিরিঞ্জ ও তুলো দেখতে পাচ্ছি।

স্কুটির উপরে একটি রেনকোট রাখা আছে.

এখানে একটি গ্রান্থাগার দেখতে পাচ্ছি .

আলমারির মধ্যে বিভিন্ন ধরনের পুস্তক রাখা আছে.

এই ঘরের ভিতরে অনেকগুলি আলমারি দেখা যাচ্ছে।

ঘরের মাঝখানে কালো রঙের টেবিল বাক্স রয়েছে.

দেওয়ালটির মধ্যে একটি সুইস বোর্ড রাখা আছে.

টেবিলের উপর অনেকগুলি ওষুধ রাখা আছে.

এখানে অনেকগুলি বিদ্যুতের তার দেখা যাচ্ছে .

এই ক্যাফেতে অনেকগুলি ফ্যান দেখা যাচ্ছে .

ছবিটির চারপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে।

রাস্তায় প্রচুর জ্যাম দেখা যাচ্ছে .